দেখে মনে হচ্ছে এটা একটা মি-ইল এ মিল -এ-এর সামনে বস্তা রয়েছে এবং অনেক ড্রাম রয়েছে এ মনে হচ্ছে মিলটা বন্ধ রয়েছে এবং মিল -এর সাইডে গাছও রয়েছে।